হ্যাঁ আমাদের এই জায়গায় কোন বই তই মেলা হয় না তো বিশেষ করে এই বিষয়ে তেমন কোন জানা নেই না আমাদের ঢাকাতে অবশ্যই আপনার দাওয়াত রইলো আর আপনি আসলে অবশ্যই বইমেলায় পুরো এক মাস জুড়ে পুরো February মাস জুড়ে বইমেলা থাকবে আর বই মেলায় এসে বেড়ায় যাবেন ভালো লাগবে নতুন নতুন বই পড়লে অনেক কিছু আমাদের আহ জানা যায় প্রকৃতির সম্বন্ধে বা আমাদের আশেপাশে পরিবেশ সম্পর্কেহ্যাঁ তো আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকবেন আবার অন্য কোন সময় কথা হবে আমাদের হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ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

Hello